একটি প্যান দেখতে পাওয়া যাচ্চে টেবুল প্যান ছুট্ট একটা মূর্তিও দেখতে পাওয়া যাচ্চে আরো একটি ব্যাগও দেখতে পাওয়া যাচ্চে একটি কাটাও দেকতে পাওয়া যাচ্চে।

অনেকগুলা রিস্কা দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলা মানুষ দেখতে পাওয়া যাচ্ছে এখানে আরও একটি অটো দেখতে পাওয়া যাচ্ছে।

অটোয় দুইজন মানুষ চাতার যাওয়ার জন্য এখানে উঠতেসে।

এই ছবিটির মধ্যে একটি লাল কে আর কে_এস_আর_টি_সি নামে একটি গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

রুমের বাইরে অনেকজন মানুষকে দেখতে পাওয়া যাচ্চে একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পাওয়া যাচ্চে একটি অটো গাড়ি বাইক কয়েকটি বাইককে দেখতে পাওয়া যাচ্চে একটি ফোর হুইলার গাড়ি দেখতে পাওয়া যাচ্চে।

এই চবিটির মদ্যে একটি রুম বড় একটা রুম দেখতে পাওয়া যাচ্চে রুমের বিতরে অনেকগুলা শিশুদেরকে দেখতে পাওয়া যাচ্চে তারা সবাই একানে মার্শাল আর্ট করার জন্য এসেচে।

এই ছবিটির মধ্যে একটা বিশাল নদীর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে সবাই মানুষ অনেক মানুষ এখানে স্নান করার জন্য আসিয়াছে।

মেলার ভিতরে অনেক মানুষ মেলা উপভোগ করিতেসি আর বাহিরের মধ্যে অনেকটা ছোট ছোট দোকান লাগানো রয়েছে অনেক ছেলেমেয়েরা দোকানে খরিদ্দারী করছে।

এই ছবিটির মধ্যে একটি লাম্বা একটা বিশাল বড়ো গর দেখতে পাওয়া যাচ্ছে।

ঘরটির মধ্যে অনেকটা রুম দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা দরজা এবং জানালা দেখতে পাওয়া যাচ্ছে কয়েকটি বড় বড় গাছপালা দেখতে পাচ্ছি পিছন দিকে।

ফুল দিয়ে বেলুন দিয়ে লটকানো অবস্তায় রাকা হয়েচে।

আমার এখানে একজন মানুষ বসতে দেখা যাচ্ছে আর বসে বসে কি যেন গল্প করতেছে আর এখানে কয়েকটা টাইলসের ছবি দেখতে পাওয়া যাচ্ছে।

টাইলসের ছবিটা খুবই সুন্দর এবং অনেকটা ছোট ছোট বাল্প দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটা বিবাহের অনুষ্ঠানের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

আর এখানে অনেকটা সুন্দরভাবে স্টেডিয়ামটি সাজানো রয়েছে।

এখানে কয়েকটা ওয়েটিংরুমের জন্য ওয়েটিংয়ের জন্য এখানে কয়েকটা চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে।

এই মেশিন গরের বেতরে অনেকজন মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে।

দুইটা কফির কাপ রয়েছে আরও দুইটা বাটির মদ্যে খাওয়ার জিনিস রাখা আছে।

এই ছবিটির মধ্যে একটি ফার্মাসির দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

এই ফার্মাসির মধ্যে অনেকগুলা তারিয়া লাগানো রয়েছে তারিয়ার মধ্যে অনেকগুলা বোতল রয়েছে মেডিসিনের এখানে অনেকটা মেডিসিন দেখতে পাওয়া যাচ্ছে।

এরপরে অনেক ধরনের আয়ুর্বেদিক এবং পশুদের ঔস ঔসধ দেখতে পাওয়া যাচ্ছে এখানে।

আর এখানে এই পেট্রোলপাম্পের অফিস রুমও দেখতে পাওয়া যাচ্ছে।

দরজার সামোনে দরজার যে দরজার সামোনে দরজার কাপড় লাগানো রয়েছে।

আর এই নার্সারিগুলা কয়েকটিতে আছে দেখতে পাওয়া যাচ্ছে আর কয়েকটি প্যাকেটের মধ্যে নার্সারি আবও ফুটেনাই।

তারা সবাই জিম করিতেসে এখানে জিম করার জন্য অত্যাধুনিক মেশিন এবং যন্ত্রপাতি দেখতে পাওয়া যাচ্চে গোরের বিতরে অনেকটা সুন্দর সুন্দর লাইটও জ্বালানো রয়েচে।

রাস্তার পাশে অনেকটা গাছ লাগানো হয়েচে আর রাস্তার পাশে অনেকটা বড় বড় গাছও দেখতে পাওয়া যাচ্চে।

আর এখানে ইনভেস্টিগেশন করেন ডাক্তার একজন রুগীকে শোয়াইয়ে তিনি পরীক্ষা করিতেসেন।

আর এখানে একটি সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে কেফকে টুয়েন্টিনাইন ।

এই ছবিটির মধ্যে একটা ফার্মাসির দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে এই ফার্মাসির ভিতরে অনেকটা তারিয়া রয়েছে প্রত্যেকটা তারিয়া সুন্দর ভাবে সাজানো রয়েসে।

এই দোকানের বাইরে অনেকগুলা খালিয়া চপ্পল দেখতে পাওয়া যাচ্ছে ভিতরে অনেক মানুষ দেখতে পাওয়া যাচ্ছে চেয়ারের মধ্যে বসে আছে এবং এখানে বাইরের মধ্যে আরো দুই তিনটা দোকান রয়েছে।